আর এমনিতেও তোর কাছে তো দশ পনেরো দিনই ঠাণ্ডা পরে তারতে বেশি তো সেরকম ঠাণ্ডা পরে না।

ভাগ্যিস সে গাড়িটা নিয়ে যায়, না হলে তো তোমাদের গাড়িটা দুদিনও থাকতো না। তুই যা driving করিস, যা রান্না করিস, তোর driving টা তো রান্নার থেকেও জঘন্য। কোনটা কে minus marks দেবো সেটাই বুঝতেপারি না। না ঠিকই বলি। হ্যাঁ, HongKong ও গিয়েছিলাম তারপরে দার্জিলিং গিয়েছিলাম। HongKong টা খুব ভাল ছিল, pleasant একদম pleasant না না খুব ভাল pleasent, clear sunrise, sunset comfortable হ্যাঁ, আমিতো প্রায় ঘুরতেই যাই না। দশ পনের দিন shoting করে একটু bore হয়ে গিয়েছিলাম, ভাবলাম চলো চলে যায়। না না shoting করে bore হয়ে গিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম চলো যায় একটু ছুটি হয়ে ঘুরে আসি fresh হয়ে আসি। কিন্তু হ্যাঁ ওদের এখনো একটু একটু ওই covid restrictions এখন একটু একটু কমেছে, অত বেশি নয়। কিন্তু আগে তো অনেক বেশি ছিল। covid restrictions travelers দের জন্য। Australia তো দুর্দান্ত দুর্দান্ত, surfing, sea beach, zoo আ, হা, হা।

আর sea beach গুলোতে sea তে range খুব ভাল surfing এর জন্যে. হ্যাঁ, আরে আমি তো surfing ও করেছিলাম, ওই video টা দেখিস নি? surf board নিয়ে surfing টা করেছিলাম বাবা surf board টা কি ভারী। একেকটা surf board এর দাম জানিস? দের লাখ থেকে আরম্ভ হয়। আমি কিনে করবোটা কি? এখানে কোথায় surf করতে যাবো কলকাতাতে?

না কিন্তু আমি আহ আমার একটা বন্ধু আছে তার জন্যে কিনলাম। ওকে gift করে দিলাম। এমনিতেও ওইটা তো ওর ওইখানে গেলে তো,

হ্যাঁ হ্যাঁ, সে deserving লোক সেই জন্যে দিয়েছি তোর মতন নয়।

আর India তে তো প্রথম surfing ওরাই আরম্ভ করেছিল। ওটা enjoy হয়েগেছে। কেন ওই ranger এর ছবি গুলো দেখিসনি আমার surfing করছি, এই করছি, ওই করছি। ওও ও হ্যাঁ তুই তো Facebook এ অতো active নেই। তুই আর internet আর technology তোর সাথে তো এই গুলোর কোন মানায় না তোকে, পোষায় না।

হ্যাঁ বল। আহ ঠিকই তো বলছি, এএ করতেই পারি না করার তো কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, চলবে হ্যাঁ বল। হম হ্যাঁ হ্যাঁ, হ্যাঁহ্যাঁ, হ্যাঁ, হ্যাঁহ্যাঁ

আহ হা হা হা ওই আমি যেটা বললাম। যে তোমার এটা কি বলে এই technology গুলো আর তোর সাথে তো এরা match করে না, না।

ঠাণ্ডার weather তো এটাই হবে না।

সেটাতো আছে, শীতকাল এমনিতেও আমার ভাল্লাগেনা। আআ ওই আমি ভাবছিলাম Mauritius যাব না যাব। হ্যাঁ ইচ্ছা তো আছে কিন্তু এখন ওই ছুটির দিনগুলো আসছে তো, সবজায়গায় crowd বেশি থাকবে আমার বেশি crowd যেতে ভাল্লাগেনা।

office এ ফাকা flask রেখে লাভ কি ওর? office এ ফাকা flask রেখে লাভ কি?

তুই এই যে বললি যে ও office এ রেখে দিয়েছে নিয়ে আসেনি তাহলে কি করে jug ভরে নিয়ে যায়?

ও তো ঠিকই আছে কি আছে ওইটা তো চাকরি তো।

হ্যাঁ প্রায়ই ওই জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর অব্দি। এই বছর তো অক্টোবরেও টেনে গিয়েছিল।

সেটা তো সকলেরই হয় আর তোর মতন কেবলা লোকের আরও বেশি হয়। হ্যাঁ, ইচ্ছে নেই আর, কোলকাতায় আর আসার ইচ্ছা নেই। না,

হ্যাঁ আরে হ্যাঁ তো তুই যে বলেছিলি ওই list গুলো পাঠাবি? একটু পাঠিয়ে দে, ওই list গুলো পাঠাবি Mumbai এর ওই list গুলো পাঠিয়ে দে।

সত্যি, সারি দুনিয়াকা বোঝ হাম উঠাতেহে কেইসে মো~মানুষ হয়ে গেছিস তুই, কুলি হয়ে গেছিস তুই কুলি।

হুহুহুহু করে থাকো, এখানে আমরা তো একদম দিব্বি পাখা না চালালেও চলবে চালালেও চলবে কোন আপত্তি নেই। কোন অসুবিধা নেই। তোমরা তো এখন ওইখানে পাখায় চালতে পারবে না। আহ আর তোমার তো এই ঠাণ্ডা একটু বেশিই লাগে। তোমার একটু বেশিই লাগে, আমি সেইটা বললাম।

হ্যাঁ, চলে আয় আমি তো এখানেই আছি, এখান থেকে ওইখানে চলে যাবো। তারপরে তুই যে বলছিলি এ~আঃ Bombay আসবি। তাইলে এই কুঁড়ি তারিখের আশপাশ Bombay চলে আয়।

আরে সব করে নে না তারপরে আমি দিয়ে দেবো চাপ নেই। হ্যাঁ হ্যাঁ Bye

না এই মুহুর্তে তে তো আমার loan requirements নেই। তবুও আমি আপনাদের scheme টা শুনতে চাই। না উম আপনাদের মানে, কিরকম loan গুলোতে কি রকম percent interest pay করতে হচ্ছে, একটু পুরো সবটাই আমাকে details এ জানান।

না আমার কিছু query আছে, যেমন হচ্ছে গিয়ে আহ ধরুন মানে education loan টার ব্যাপারেই আমি আগে বলছি। যে ধরুন, সে job পেলো না, in by chance any case সে job পেলো না then আমাকে কি loan টা মানে শোধ করতে হচ্ছে, নাকি আহ আপনারা আরও extended time দিচ্ছেন?

আর যদি ধরুন আমি কোনো মানে rental apartment এ থাকি, তাহলে? Actually, আমি অফিসে না আমার একটা personal business আছে। তো তার কি paper show করাতে হবে?

আমার basically এটা fisheries business । তো আমি last five years ধরে আমি এটা business টা আমার চলছে। তো মোটামুটি একটা turn~ yearly একটা trunover বলতে পারেন আছে। Two fifty to sixty lakh হ্যাঁ, একটা government এ loan টা দেয়। আমি নামটা exactly ভুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঐ loan মানে ওটাই আমার just business starting এর সময় loan নেওয়া ছিলো। ওটা এখন কি মানে এখন কি আরকি শোধ হয়ে গেসে ওটা। হ্যাঁ হ্যাঁ কোনো মানে কোনো কিছু problem হয়নি, উম time এর মধ্যেই আমার সবকিছু paper সব complete হয়ে গেছে না আমার সেরকম কিছু loan তো ছিলো না, আমার just business purpose এই আমার loan টা নেওয়া ছিলো। then আমি আমি আরকি আমার business টাকে further আমি একটুখানি বাড়াতে চাই। তো তাঁর জন্যেই

মানে এর থেকে কম interest rate এর উপরে আপনারা কিছু provide করেন না? fifteen percent টা একটু বেশিই interest rate টা আরকি তো এটাই year~yearly তে আমাকে আহ ক~মানে কয়টা installments দিতে হবে? মানে আমি যদি ধরুন উম এক কোটির মতো loan টা নিই, তো then এটাকে কতদিনের মানে monthly কতো দিতে হবে and Yearly তে আমাকে কতো pay করতে হবে? and কতোদিনে আমাকে pay করতে হবে? then interest rate charged হবে এই পুরো details টা একটু না মানে আপনারা কতোটা time limit provide করেন? max to max fifteen years মধ্যে মানে আহ monthly~monthly or yearly যাই হোক ওটা কতোকরে pay করতে হয়?

এটা পনেরো বছর পর্যন্ত চলবে তাইতো? ধরুন, by chance আমি এটাকে চার থেকে পাঁচ বছরের মধ্যে যদি loan টাকে আমি finish করে দিই, তো আমাকে কি কোন extra features দেয়া হবে? মানে এটা তো medical আহ মানে আরকি, এটাতো আমার যেকোনো কাজ করলে সেখান থেকেও আরকি দেয় মানে PFIES আরকি সুবিধাটা। মানে interest rate ছাড়া আর extra কোন features আপনারা ইয়ে করছেন না মানে,

না মানে আপনাদের এরকম কোন features নেই, যে আমি ধরুন আহ পাঁচ বছরের মধ্যে loan টা শোধ করে দিলাম তো interest rate আরকি কোন cut off কিংবা আমাকে এত percent interest এ কোন ছাড় দিলো। আর এটা মানে~এটার জন্যেআহ আপনাদেরকে কি কি documents submit করতে হবে। হ্যাঁ, আমার কাছে সব documents আছে তো মানে যেগুলো আরকি business এর জন্য naturally থাকে সেগুলো তো সবই আছে। হ্যাঁ আছে, but আম~আমার account কিন্তু আপনাদের bank এ কিন্তু খোলা নেই, আমার other একটা অন্য bank এ account আছে। আর এইযে মানে আ~আপনাদের যে account এ ইয়ে করবো এটার জন্যে কি আমার ঐযে পুরনো bank আছে মানে যেইটা আমার আরকি ইয়ে আমার যে bank এ account আছে। ওখানে আরকি current account খোলা আছে যেহেতু আমার business purpose এ খোলা সেহেতু current account খোলা আছে, তো ওটা কি link করাতে হবে? আপনাদের মানে ইয়ে থেকে আমার account থেকে যখন আপনাদের loan এর টাকাটা কাটা হবে তখন আমার current account থেকে কাটবে নাতো? হ্যাঁ একটা savings account আছে, but ওটাতে সেরকম sufficient balance থাক না আপনাদের agent যে আমার এখানে এসে collect করতে আসে, তার জন্য কি তাকে extra fee বা আপনাদেরকে কোনো extra fee pay করতে হবে?

আর মানে ধরুন যে আমি কোনো একটা month এ monthly intstallment দিতে fail করলাম, then আমাকে কি সেটার charge আগের month এ দুটোটা একসাথে দিয়ে তার উপরে কি additional কোনো planty ই দিতে হবে না এটা কিছু এরকম ব্যাপার নেই? Okay okay, মানে আহ ঠিক আছে আমি সেটাতো বুঝলাম। এবারে আপনাদের মানে আমাকে কি কি documents নিয়ে আপনাদের bank এ যেতে হবে? আর কোন time এর মধ্যে কি কাকে contact করতে হবে একটুখানি kindly জানিয়ে দেন Hello টিনু কেমন আছো?

খুবই ভালো টাইমে phone করেছো জানো? আজকে অসুবিধা হয়ে গেছে আমার, কি অসুবিধা হয়েছে, আরে?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

যখন appointment টা নেত্রালয়েতে দু- দিন হম আগে থেকে যখন লাইন লাগিয়েছে তারপরে পেয়েছি হম এবার কি হয়েছে যে appointment তো হয়ে গেছে সব কিছু হয়ে গেছে খুবই ভালো হয়েছে কিন্তু তারপরে ব্যাপার টা কি হয়েছে শুনে হাসবে তুমি,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

ওরে বাবা . দেখতে পারবো না মানে? সেটাই তো, তাই জন্য মানে ধরে নাও চা তো খাচ্ছি কিন্তু bathroom যেতে পারছি না আমার অসুবিধা তো খুবই খারাপ হয়ে গেছে, এবার কি হচ্ছে কি? আমি চাইছি bathroom যাওয়ার কিন্তু news paper না পড়লে bathroom ই হবে না, এবার বলো হ্যাঁ কি রকম অবস্থা হয়েছে? ওরে বাবা, কি রম অবস্থা হয়েছে? ভালো time এ phone করেছো, একটা কাজ করো না মা বলো আমাকে একটু বলবে মানে news paper টা তোমার কাছে আছে? তা হলে একটু আমাকে একটু news গুলো বলে দিতে কি কি আছে না আছে? তা হলে আমার খুব ভালো হতো, কেন কি এখনো তিন ঘন্টা আমার চোখটা একটু বড়ো, বড়ো হয়ে গেছে লাগছে মানে কি বলোতো tube light একদম আমার সামনে জ্বলছে সব দেখা যাচ্ছে ঝাপসা ঝাপসা। ধরে নাও আমি জলে আছি এরকম ঝাপসা ঝাপসা, কিছু দেখতে আহ পাচ্ছি না। আর আজকের news টা কি আছে? না আছে? একটু দেখো না তোমার কাছে থাকে মানে উহ হ্যাঁ, হ্যাঁ আছে বলছি আমি দাঁড়াও তুমি শুনতে পেয়েছো? যে আহ এই যে FIFA world cup এ আহ দু-হাজার বাইশে ফ্রান্স জিতলো ।

না আহ আৰ্জেণ্টিনা আর ফ্রান্সের match ছিল।

সেটাই তো, আর্জেন্টিনা জিতে গেছে?

At last, at last মানে খুবই ভালো হয়েছে at last সেটাই ধরে নাও, না এবার আহ আর্জেন্টিনা ভালো খেলছিল, স্বপ্নটা complete হয়েছে জানো? মেসি এতো দিন দিয়ে হম এতো অসুবিধা হচ্ছিলো বেচারার মানে একদম সচিন টেন্ডুলকর এর মতো ব্যাপার হয়ে গিয়েছিলো ছিল কিন্তু world cup পাচ্ছিল না। জানো আমি কতো প্রার্থনা করেছি ভগবানকে please আর্জেন্টিনা কতো গোল মরেছে মেসি দেখতো একটু ভালো করে? কি হলো? কতো গোল মেরেছে মেসি দেখতো একটু? Hello

বলছি কতো গোল মেরেছে মেসি একটু দেখতো? আহ মেসির গোলটা? হ্যাঁ, হ্যাঁ দেখাচ্ছে ওর আহ দশ খানা গোল আছে ওর, হাই রে বলতো? কি যে player আছে মানে ভগবান একটা পাঠিয়েছেন এরকম player কে আর না, মেসি একটা ভালো player তাই না?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

একদম মারাত্মক player আর এইবারে এমনিও সব কিছুতে আর্জন্টিনার সব match টাই এবারে ভালো হয়েছে, একটা match খারাপ হয়েছে এরকম কিছু নেই,

খুবই ভালো করেছে কিন্তু এবারে আমার লাগছিলোই যে আর্জেন্টিনাই জিতবে আমি তো আর্জেন্টিনার সব match দেখেছি এবারে হম ওই রাত্তির বেলা একটা match হয়েছে সেটাও দেখেছিলাম,

একদম ঠিক কথা হ্যাঁ আর আহ score টা কি ছিল বলতো?

Score টা কি ছিলো? score

খুব ভালো হম খুব ভালো হ্যাঁ। আহ আর বলতো next news টা কি আছে? হ্যাঁ তারপর শোনো আর একটা মানে কি বলবো আর ভয়ানক একটা খবর ও আছে যে আহ আমাদের এখানে এই যে Metro station আছে না? হ্যাঁ হ্যাঁ আছে তো। হ্যাঁ। টলিগঞ্জ এর ওদিকে রবীন্দ্র সরোবর,

আছে তো ওখানে কি হয়েছে আজকে যে ওই সকাল নটার না দশটার মাঝখানে হম হম ঠিকআছে আহ আজকে না কি একজন suicide করেছে, বলছো? ওই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 পুরো metro নাকি আজ বন্ধ ছিল ততক্ষন হম ওই দুপুরবেলা অবধি metro বন্ধ ছিল ভাব কত অসুবিধা হয়েছে লোকের? তারপর তো হম যারা metro তে ছিল তাদের কে বার করা হয়েছে যে এখন metro চলবে না আপনারা এখন দিয়ে চলে যান, অন্য মানে অন্য কিছু দিয়ে এই ওই করে হম হম করা হয়েছে কত সুম সমস্যা হয়ে গেছে। কত কি যে হচ্ছে আজ কাল মানে এই প্রেম-সেম করে এই সব করে সব কিছু দিয়ে দেয় মানে কি আছে বাবা মা নেই যে এইসব করে এরা? কত সেটাই তো?

ওদের কি যে লাভ হয়? আমিতো বুঝতেই পারছি না,

হম মানে tension টা বেড়ে গেছিলো হম হয়ে যায় না? হ্যাঁ এটা একদম ঠিক কথা আর metro তো জানো কত লোক use করে? তা হলে কত লোকের ওটাই তো problem টা হয়েছে সমস্যাটা একজনের নয় তো বলো? একদমই নেই ওটাই আর দেখো হ্যাঁ একটা suicide করলে কি হয় কি কতোজন office এর জন্য late করে বলতো? আরে তোর suicide করার ইচ্ছা যে হাওড়ার ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে দে metro station টা কোন নিস বাবা?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

Lake আছে না পাশে হ্যাঁ, হ্যাঁ ওই ঝগড়া করে, এসে, ওইখানে ঝামেলা করে এখানে ঢুকে যাই। হ্যাঁ ঠিক হম মানে এদের আর কোন কোনো জায়গা নেই বাবা মা না না এদের কিছু ক মানে এই নেই,

তারপর আহ আমাদের এখানের একটা এ করতে হবে metro station কেউ একটা ভালো একটা decision নিতে হবে কারণ জানো হম ওই তুমি এদিকে গেছো? আহ তোমার